সেয়ার দেখতে পাই আর শোকেসের মধ্যে বড় ধরন বড় একটা প্লাস দেখতে পাই আর।

এই ইস্টেশনের মধ্যে একটা ট্রেন আইয়া ঢুকসে অপর সাইডে আরো একটা ট্রেন দেখতে পাইআর।

এটা আরিয়ান ট্রাভেলসের সামনে গ্রীল লাগাইল ওটা ভাল লাগসে দেখিয়া।

এটার সামনে বইবার লগেন চেয়ার ব্রেঞ্চও আছে অনেক ভাল লাগে এটা দেখিয়া।

একটা সোফার মধ্যে তিনটা সোট সোট বালিশ রাখা।

এখানে একটি বিল্ডিং দেখতে পাই আর--

এইটার একটা বাইক রাখা একটা ডিজেল মেশিন রাখা।

এন_এইচ ফোর্টিফোর লেখা রাতের অন্ধকারে--

এখানে আমি এক তিনটি এলডো দেখতে পাই আর--

বিল্ডিংগো সামনে গেটটাও লাগানো বাইরে একটা বাইক রাখা বরাবর লাগে দেখিয়া।

এটার সামনে একটো ফানি দেখতে ।

এই শোরুমের মধ্যে একটা পালং দেখতে পাই আর অনেক সুন্দর করে ডিজাইন করা।

ছোট লগার গাসও আসে।

এই রুমের মইদ্যে সোফাটাও দেখতে অনেক সুন্দর লাগের।

নীসে একটা ব্লেড ফ্যালাইল মেশিনটা রাং দিয়ে মোড়ানো।

চতুর্দিকে জলাশয় মধ্যেখানে একটা খালি জায়গা।

ছোট ছোট বাচ্চারও সাইকেল আসে অনেক সুন্দর লাগে এগুলো দেখিয়া বা ভাললাগে।

আর সুন্দর ভাবে সারিবদ্ধভাবে এখানে বইসন একজনের ক্যামেরা দিয়ে ক্যামেরা করের।

তারিয়ার মদ্যে পানির বোতল রাখা এবং নিম্বু পানির বোতলও রাখা।

স্কুটিও আছে বাইকও আছে সামনে দুইটা চেয়ার রাখা।

সামনে আবার সুন্দর করে হাজানো আসে লাইটিংটা অনেক সুন্দর।

ওনা হাতের মধ্যে একটা ঘড়ি লাগাইল।

সামনে একটা বাইক দেখতে পাইয়া আর একজনের বাইক সরিয়া ।